দোকানটি ঢোকার জন্য একটা কাঁচের দরজাও রয়েছে।

মাঠের মাঝখানে একটা দোলনাও রয়েছে।

মন্দিরটিতে জগন্নাথ ঠাকুরের মূর্তি রয়েছে।

এখানে সুন্দর একটা দোকান রয়েছে।

বাড়িটি খুব সুন্দর কালার করানো হয়েছে নীল এবং আকাশি।